আমরা এখানে একটি কক্ষ দেখতে পাচ্ছি। যার দেওয়ালের রং গোলাপি।

এবং তাছাড়াও অনেকগুলি বাইক রাখা রয়েছে। এই ডাকঘরের দেয়ালের রঙ বেগুনি।

এটি হলো একটি মন্দিরের দৃশ্য যেখানে একটি রেলিং দিয়ে ঘেরা --